এখানে অনেকগুলি সুপারি গাছও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি লাইট -ও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছেলেকে একসাথে খেলতে থা দেখা যাচ্ছে।

এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো বড় বড় গাছও দেখা যাচ্ছে।

এখানে সোলার লাইটের পিলার দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে মন্দিরটি সাদা ও খয়রি কালার করা হয়েছে।

এখানে একটি মঞ্চের ব্যবস্থা করা রয়েছে।

এখানে অনেকগুলো মহিলা ও পুরুষকে একসাথে দেখা যাচ্ছে।

এই জায়গাটিতে বাড়ি বানানোর জন্য গর্থ করা হয়েছে।

এখানে একটি বড় হাইরোড দেখা যাচ্ছে।

বাংলোটি সাদা ও কালো কালারের করা হয়েছে।

শোরুমটিতে অনেকগুলোই আর ওয়ান ফাইভ বাইক রয়েছে।

এখানে একজন মানুষ শুয়ে আছে মানুষটির দুইটি পায়ের মধ্যে ব্যান্ডেজ রয়েছে।

প্রবেশদ্বারের উপর লেখা রয়েছে যা সমাবেতো এস্থানটির নাম নির্দেশ করে।

পিছনে একটি বড় হলুদ সাদা রংগের ভোবন দেখা যাচ্ছে।

এখানে বাড়িটির চারপাশে গাছপালা দেখা যাচ্ছে।

এখানে ভিভো স্যামসাং নোকিয়া মডেল -এর মোবাইল রয়েছে।

দোকানটির মোবাইল কোভার চাজ্জার দেখা যাচ্ছে।

সাদা লাল নীল কালারের গাড়ি দেখা যাচ্ছে।

দোকানটিতে প্রেমেন্ট ব্যাংক পোস্টার লাগানো রয়েছে।